একটি বড়ো বোর্ড আছে | একটি গাছ আছে | এবং সেখানে অনেক লোক তৌরি করা আছে।

আমি এই চিত্রটি ছবিটি দেখতে পাচ্ছি যে এটি একটি হাতের অফিস আছে এখান--

পিছন দিকে কিছুটা বোর্ লাগানো ফ্যান লাইট করা আছে ভাবে দেখতে পাচ্ছি বাঁ হতে থালা নিয়ে তারা দাঁড়িয়ে আছে।